দুটো বাস রয়েছে সেটি একটি বাস স্ট্যান্ড হোক বা স্টেশন হোক।

জয়ার জল বেরোনোর কিছু এইযে রয়েছে কালারিং তা খুব সুন্দর সাদা নীল হলুদ টাইপ এর কালারিং ।

আ-আ-খুব সুন্দর স্মুথলী ভাবে আ কাজ করছে ছাদের উপরে তো পরিবেশ ছন্ন খুব দারুন একটা ঐতিহাসিক-স একটা পরিবেশ সেটাকে গাছপালা দিয়ে ঢেকে রয়েছে ।

এবং এ-পিছন দিকে বাস রাত্রি বেলার লাইট -গুলো ইন্ডিয়ান অয়েল - এর তাল পাম্প সেটি সবারই তেল লাগে যানবাহনের জন্য। সেটি একটি--